জঙ্গলটি অনেকটি বড় এবং আকাশটা --

দোকানটির বাইরে কিছু বিস্কুট এবং অনেক রকমের কৌটও দেখতে পাচ্ছেন নামানো আছে এবং খুব সুন্দর লাগছে।

অনেক বড় একটা গেট ও দেখতে পাচ্ছি গেট -টি অনেকটা বড় এবং গেট -টি খোলা আছে । গেট -টি হলো সাদা কালার এবং নীল কালার ।